আমার সঙ্গে একটি দাঁড়ান ইতি পরে তুষার ঝরে যে ঠান্ডা মন্তব্যটি করলো তাদের রীতিমতো দু'বছর সাধনার ফলাফল দাঁড়ালো ভিড় দেখিয়ে পড়া অর্থাৎ আমার সকল পরিশ্রম বিফলে চলে গেল যাক সাথে সাথে উপন্যাস লেখার কাজে ইস্তফা দিয়ে অন্যদিকে মন দিলাম যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে এটা নিয়ে আর না ভেবে ক্ষতি বন্ধ করতে হবে। ধ্যান অনুযায়ী যোগ দিলাম বড়দের শিক্ষাদানের চাকরিতে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 একদিনের একটি সঠিক মুহূর্তের জন্য আমার এই কথা ভেবে কষ্ট হয়নি যাহ আমি ক্রমাস হ্যারি কেন হতে পারলাম না মন জয় করুন জীবনে আপনি যত বই পুস্তক পড়েন তার সবকিছুই কি মনে রাখতে পারেন না সেটা পারার সম্ভব নয় অনেক কিছুই ইচ্ছে করে মনে রাখতে পারেনি অথবা অনেক কিছুই ইচ্ছে করে ভুলতেও পারিনি এই প্রসঙ্গে ভুলতে পারিনি এমন একটি প্রতিপাদ্য বিষয়ের অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। যা সোনালী ফসল আমি সারাটা জীবনে ভোগ করে চলেছি বলা চলে। লেখাটা ছিল চেষ্টাফিলের আর এর লেখা। ভদ্রলোকের নাম ছিল ফিলিপ ডোমার ট্রেন হোপ তিনি তার বিদেশে অধ্যায়নরত তরুণ পুত্রকে কিছু উপদেশ বাহিনীর সহ একটি চিঠি লিখেছিলেন উপদেশ বাণী কথাটা শুনে মেজার তিরিক্ষি করে ফেলবেন না যেন সুন্দর কথা যারা সুন্দর করে বলতে পারেন বা লিখতে পারেন যা শুনতে বা করতেই সত্যিই খুব সুন্দর লাগে এবংআনন্দ পাওয়া যায় ভদ্রলোক তার কচি ছেলেকে এরকমটাই লিখেছিলেন তার সারমর্ম এরকম তরুণদের দুই রকম মন থাকে একটা মন সদা চঞ্চল প্রজাতির মত আর একটা তার মূল্যবান সময়কে অমূল্যবান কাজের দিকে টেনে নিয়ে যায় একটা মন তাকে ভাববাদী করে তোলে এইসব মন মানসিকতা নিয়ে তরুণদের কি করতে হবে কিভাবে পথ চলতে হবে এ বিষয়ে ফিলিপ ডোমারস ট্রেন হোপ জ্ঞান গর্ভ কিছু বক্তৃতা রাখেন চিঠি তার মজার দিক এইটা নয় তাহলে সেটা এখনো

যেখানে এসে আর লের কলম এই বলে থেমে গেল পুত্র এত সময় ধরে যতগুলো জ্ঞান রত্নবাণী তোমাকে উপহার দিলাম তুমি তা ভুলে যাও তোমাকে ভুলে যেতেই আমি বলছি শুধুমাত্র একটি কথাই মনে রাখবে কখন কোথায় এবং কিভাবে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে পৃথিবীর জ্ঞান ভান্ডার এর একটি বিশাল অংশ এই কথাটুকুর মধ্যে লুকিয়ে আছে আপনিও কথাটা মুখস্ত করে নিন ব্যবহারে প্রয়োগ করুন সুন্দর ফল পাবেন লক্ষ কোটি টাকার কাজ বিনিমন্ন ব্যবহারে করতে পারবেন। মন জয় করতে পারলে সবই পাবেন কাকে কখন হুকুম করা যেতে পারে জীবনে লেখক লেখিকাদের দিন মিস ইভা টার্বেলের সঙ্গে dinner এ যাবার সৌভাগ্য আমার হয়েছিল আমি এই বইটি লিখছি একথা তার সঙ্গে আলাপএর সুযোগ তখন পেয়েছিলাম তিনি জানিয়েছিলেন ব্রেন ডি ইয়ং এর জীবন লেখার সময় তিনি এক ভদ্রলোকে দেখা পেয়েছিলেন ইনি মিস্টার ইয়ং এর অধীনে বছর তিনেকের মত কাজ করেছিলেন এবং এই সময়ের মধ্যে তিনি একটি বারের জন্য তার মনিবের কাছ থেকে হুকুমের সুরে কোন কাজে নির্দেশ পাইনি অনেক সময় কোন চিঠি তাকে দিয়ে লিখে নেওয়ার পর মিস্টার ইয়ং কে যদি দেখতেন বা জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে স্যার চিঠিটা তিনি নির্ভয় বলতেন আমার চিঠির ভাষাটা যদি একটু বদলায় তাহলে কেমন হয়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 এবং নিজের মেধা ফলে নিজেই তারা সেটা শুধরে নেবে এতে করে তাদের নির্ভর করার ক্ষমতা বাড়বে তিনি সবসময় কর্মের বিষয়ে একটা chart তৈরি করে দিতেন এবং তাতে কাজের সময়ের কথাটি থাকতো এতে হুকুমের প্রকৃত অ অর্থ ক কোনো প্রয়োজনই ছিল না অবশ্য হুকুম ছাড়া সামরিক বা অন্যান্য বাহিনীর কাজে ব্যাহত হয় এটা সত্য কথা তবুও অন্যান্য হুকুমে জরুরী ক্ষেত্রে অবশ্যই স্থান কাল পাত্র এর বিবেচনার প্রয়োজন রয়েছে। পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে কোন বন্ধু তুল্য ব্যক্তিকে হুকুম করার জন্য। কিন্তু আপনার বন্ধুটির বন্ধুর ও সেখানে হাজির হয়েছে। এই অবস্থায়

মানুষ সব সময় মুখ রক্ষা করতে চাই অন্যের কাছে তাকে হিরো হতে হবে এ কথা সে কখনো মানতে রাজি নয়। লোক চক্ষুর কাছে মানুষকে আরো সম্মানিত করে তুলতে আপনি তার ক্ষুদ্র ক্ষতি কে অবলীলায় শিকার করিয়ে নিতে পারেন। অবশ্য শুধুমাত্র একটা প্রয়োজন ক্ষেত্রে সেটা করা উচিত নতুবা নয় একটি প্রতিষ্ঠানে প্রতিবছর কিছু লোক নেওয়া হতো শর্ত ছিল বছরে আট মাস কাজের পর তাদেরকে ফের ছাটাই করা হবে। এক্ষেত্রে তাদের কাজের মেয়াদ ফুরালে সম্ভবত তাদের বলা হতো প্রতিষ্ঠান আপনার কাজ আর চায় না এবং লোক নেওয়ার সময় চুক্তি মোতাবেক আপনাকে company এর স্বার্থে ছাটাই করা হলো ইত্যাদি এতে করে যে ফল পাওয়া গেল সে গুলো হচ্ছে নিম্নরূপ ক পরের বছর গুলোয় কর্মীরা ঠিকভাবে কাজে যোগদান করত না খ কোন গা লাগিয়ে কাজ করতো না। গ সুযোগ পেলেই তারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত করত প্রতিষ্ঠানের জনয়িক ও public accountant মিস্টার গঞ্জিন এই বিষয়ে একটি company কে পরামর্শ দিয়েছেন সেটা প্রয়োগ করে company বিশেষ ফর লাভ করেছিল পরামর্শটি তেমন কিছুই নয় শুধুমাত্র ভাষাটা একটু অদ বদল মাত্র একটু সুন্দর করে আগের কথার পরিবর্তে সেখানে লেখা হত প্রিয় জনাব আপনাকে জানাতে চাই যে company আপনার কাজের জন্য গর্ব অনুভব করেন মিস্টার অমুক আপনি সত্যিই খুব ভালো কাজ করেছেন সেই যে আপনাকে নিউ ইয়র্ক কে পাঠিয়েছিলাম সেটি বেশ শক্ত কাজ ছিল আপনার বেশ কষ্ট হয়েছিল তবুও আপনি দক্ষতার সাথে কাজটি করেছেন। যার ফলে company উপকৃত এবং আপনাকে পেয়ে গর্বিত আপনি জানেন যে কাজ কেমন ভাবে করতে হয় তাই বিশ্বাস করি আপনি যথেষ্ট উন্নতি করবেন তা যেখানেই তা করুন না কেন এই প্রতিষ্ঠান আপনাকে গভীরভাবে বিশ্বাস করে এবং আপনার একনিষ্ঠ কাজকে শ্রদ্ধা যাপন করে company আর্থিক প্রতিফলতার কারণে যদিও আপনাকে সাময়িকভাবে কর্মচুত হয়েছে তবুও যখনই সম্ভব কোম্পানি আপনাকে স্মরণ করবে এ কথা কখনোই ভুলবেন না নিজেই অনুভব করুন এরকম একটা চিঠির ভাষাতে কর্মচুত হয়ে কে বা কষ্ট পাবে পরের বার কাজে ঢেলেমি দেখাবে বা আন্দোলনের চক্রান্ত করবে বরং সেখানে কাজ করতে পারবে না বলে তার একটা বেদনা বোধ হতে থাকবে ধুতপূর্ব দোরাইনারে দুজন গুরুতর শত্রু মাঝে বন্ধুত্ব সৃষ্টি করতেন কিভাবে? ওদের সামনে দুজনের প্রকৃত গুণাবলীর সব বিস্তারে গর্ভের সাথে আলোচনা করতেন এমন দুজন গুণী এবং শক্তিমান পুরুষ একজোট হলে জগতের বিস্ময়কর কল্যাণ হবে শত্রুকে বন্ধুর করার উপায়

assembly তে কেরানি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সেই পথ তাকে ছাপাখানার যাবতীয় কাজ হাতে আনার পথ করে দেয় প্রচুর লাভজনক কাজ ছিল ওটা তিনি অত্যন্ত ব্যস্ত ছিলেন এই কাজের জন্য। কিন্তু বা বিপদ দেখা দিল এই assembly তে তার একজন ধনী শত্রু জুটে গেল এই ধনী ব্যক্তি বেঞ্জামিন কে প্রকাশ্যে ঘৃণা এবং নিন্দা করতেন বেঞ্জামিন সিদ্ধান্ত নিলেন একে বস করতে হবে কিন্তু কিভাবে তার শত্রু কোন কাজ দিয়ে তাকে কি তাকে কৃতজ্ঞ করে তোলে না এটা তার সন্দেহ এবং ঘৃণা দুটোয় বাড়তে পারে বেঞ্জামিন চালাক এবং জ্ঞানী ব্যক্তি তিনি উল্টো ধরনের কাজ করে বসলেন বেঞ্জামিন তার কাছে এমন একটা জিনিস চাইলেন যাতে করে ঐ ব্যক্তি খুশি হলেন এবং বুঝতে পারলেন বেঞ্জামিন তাকে সম্মান করে সেই সঙ্গে ওই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা এবং গুণাবলীর প্রতি বেঞ্জামিন এর যে শ্রদ্ধাবোধ রয়েছে তাও প্রমাণিত হলো বেঞ্জামিন এর চিঠির ভাষাটা তুলে ধরছি বেঞ্জামিনের শত্রু তাড়াতাড়ি সেই বইখানা বেঞ্জামিন কে পাঠিয়ে দিলেন এবং পর দিন সকালে ভবনে দেখা হওয়া মাত্র নিজে যেচে আলাপ শুরু করলেন যিনি আগে কথা পর্যন্ত বইতে চাইলেন না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

যা বলবার আছে বলে ফেলুন হ্যাঁ এম বলল আমাদের প্রতিষ্ঠান লংক দ্বীপে একটা দোকান কেনার কথা ভাবছি আপনি এই ছ অন্তর সম্পর্কে বেশ অবগত আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি

ক বললেন বসুন একটি চেয়ার তিনি নিজেই এগিয়ে দিলেন মিস্টার ক এবং ওখানে যে দোকান কেনা ঠিক হবে কিনা এই সম্পর্কে গভীরভাবে ভাবলেন দোকান কেনার সম্পর্কে শুধু নয় সেখানকার ব্যবসা-বাণিজ্যের কথা নিয়েও মিস্টার এনসিলের এর সাথে প্রচুর আলাপ করলেন এনসিল বলছে ওই ব্যক্তি তার কাছ থেকে শুধু পাইপ ইত্যাদি কিনতেন না তার farm এর উন্নতির জন্য পরামর্শ দিতেন আলোচনা করতেন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

তার জ্ঞান বুদ্ধিও ছিল অপরিপক্ক প্রথম থেকে এসে অনেক কিছুই জানতো না। একদিন যখন তার সমালোচনা করতে যাচ্ছিলাম তখন মনে মনে বললাম কানিকে এক minute অপেক্ষা করো তুমি যার সমালোচনা করতে যাচ্ছ তার থেকে তোমার বয়স দ্বিগুণ

হম হম হ্যাঁ, আমারও same রে same, same তারপরে বাড়ির লোক কেমন আছে বল সবাই? কতদিন তো খোঁজ খবরই কিছু নেওয়া হল না।

হ্যাঁ রে আছে মোটামুটি সবাই ভালো আছে, তারপর তোদের বাড়ির ওই পুচকির কি খবর? সত্যি যাই বল একটা বাড়িতে বাচ্চা থাকা মানে বাড়িটা পুরো একদম জমজমাট করে রেখে দেয়। হলো তো মোটামুটি ভালোই হলো, দেখা যাক এবার কি হয় result টা বার হোক ওই exam দিয়ে সবারই same অবস্থা চুপচাপ ঘরে বসে আছে আর কি করবে? কই না তোরে কিছুই করছি না, তুই কি শুরু করলি বল? বল বল এত ভাবার দরকার নেই বল। হম বাহ্ ভালো ব্যাপার তো। হম একদম আর এখন লোক গাছ লাগানোর থেকে গাছ কাটায় বেশি focus দিচ্ছে বুঝলি তো?

ওহ বাহ্ তা ভালোই ব্যাপার তোর, তাহলে উম হিসাব মতো তুই একটা article মতো বানাতে চাইছিস তাইতো, গাছ বৃক্ষরোপনের ওপরে?

হ্যাঁ হ্যাঁ একদম free আছি, হ্যাঁ হ্যাঁ আমারও ভালো লাগে রে তোর সাথে এই সব ব্যাপারে আলোচনা করতে নতুন নতুন বিষয়ে।

হ্যাঁ, রে তুই যেটা বললি একদম তুই গাছ ছাড়া তো আমরা আমাদের অস্তিত্বটা কোনোভাবেই মানে নেই বললেই চলে। মানে আশেপাশে সব গাছ গুলোকে সরিয়ে দে না তাছাড়া কি আমরা কখনো বেঁচে থাকতে পারবো, বেঁচে থাকা কখনোই সম্ভব নয়, আমরা যেটা নিয়ে বেঁচে আছি সেটাই গাছ থেকে আসছে। মানুষ সবকিছু ভুলে গিয়ে নিজেদের সবকিছু উন্নত করার জন্যে সেই গাছ গুলোকেই কেটে কেটে সবকিছু শেষ করছে আর হিসাব মতো ধরতে গেলে তো কিছুই নেই । মানে একটা মানুষ এখন দিনে দশটা গাছ কাটে তো কেউ একটা গাছ লাগানোর কথা ভাবে না, এর পরবর্তী কালে কি হতে চলেছে এই গাছ কাটার ফলে, বিশ্ব উষ্ণায়ন সবকিছু হচ্ছে বৃষ্টি হচ্ছে না ঠিকঠাক time এ ঠিকঠাক time এ ফসল ফলছে না, কত problem এখন থেকে শুরু হয়ে গেছে, এখন থেকে আর দশ- কুড়ি বছর যেতে দে না এরকম ভাবে যদি গাছ কাটার হার থেকে যায়। সরকার থেকে যদি কোনোরকম একটা step না নেয় তাহলে তুই দেখবি যে কতটা বড় আমাদের এই পৃথিবীতে মানে কতকিছু হতে চলেছে ।

হ্যাঁ, একদম এই group টা start করা দরকার তোর কোথায় আমি একদম hundred percent, agree করছি, কারণ হচ্ছে এইটা আমাদের মতো young generation এর ছেলে মেয়েরা যদি না শুরু করে না তাহলে, কেউই করবেনা আমাদের মনে হয়, আমরা যদি পড়াশুনা শিখে এইটুখানি কাজ না করতে পারি মানে young বয়সে যদি না করতে পারি আমাদের এই free time টাতে তাহলে তো, ইয়ে, আমাদের পড়াশুনা শেখাটাই হিসাব মতো ভুল হল যদি না কিছু করতে পারি, এতটা বাজে ভাবে সবাই গাছপালা কাটছে নিজেদের বাড়ি সাজাতে যা করছে কি বলবো আর নিজেদের, সকলে মানে আগে তুই গ্রামের দিকে গেলেও প্রচুর গাছপালা দেখতে পারতিস এখন তো কলকাতাতে তুই কখনও ভুলেও গাছপালা দেখতে পারবিনা এখন গ্রামের ভিতরেও লোক যা গিয়ে শহরের লোক গিয়ে যা। পরিমানের গাছ কেটে ঘরবাড়ি বানানো শুরু করেছে প্রীতি তুই শুধু দেখবি, আমি একবার গিয়েছিলাম তো গিয়ে দেখছি ওখানেও গাছপালা নেই সব এত পরিমানের গাছপালা কাটা শুরু করে দিয়েছে। এই group টা হওয়া খুবই দরকার, কর আমি আছি তোর সাথে আমার friend circle এ যে কটা বন্ধু-বান্ধব আছে আমি সবাইকে সবাইকে আনার চেষ্টা করব।

আরে না না ওরকম ব্যাপার নয় ছোট গাছ লাগানো মানে সেটাও তো একদিন বড়ো হবে, ছোট ছোট step এ আগানো ভালো বড়ো বড়ো step এ আমাদের তো এখন অতটাও মানে জানা পরিচিত নেই, যে অত বড়ো বড়ো করতে পারবো, আমরা এখন ছোট থেকে শুরু করি না আস্তে আস্তে সব। চেনা পরিচিত হতে হতে বাড়বো বুঝলি?

হম সেটাই তো বলছি যে মানুষ কতটা পরিমানে selfish হয়ে গেছে গাছের ফলটা খাবে কিন্তু গাছটাও কাটবে, বছরের শেষে সেই গাছের ফলটাও খাবে সেই গাছটাকেও কাটবে এবং সেই গাছটা কেটে নিজের, বসার জন্যে ভালোভাবে ঘর সাজানোর জন্যে আসবাবপত্র বানাবে কিন্তু এই গাছটা যে তাকে বাঁচার জন্যে oxygen দিচ্ছে সেইটা ভাববেন যে ঐ গাছ কাটতে কাটতে একদিন নিজে শেষ হয়ে,

হ্যাঁ, যখন মানে হ্যাঁ ওই তো এতটাই important ঠিক আছে, তা বলে যে সব কিছু কেটে কেটে হাত সাফাই করে যাবো সেটা তো চলে না না।

হ্যাঁ হ্যাঁ একদম, একদম একদম গাছ আমাদের গাছ আমাদের আমি তো মনে করি best friend এর থেকেও উম মানে বেশি কিছু যদি থাকে সেটা হচ্ছে গাছ। মানে মানুষ কতটা কি হচ্ছে দেখ মানে একটা গাছ কাটার জন্য অত্যাধুনিক machine বার করছে মানে গাছটা কাটার জন্যে কিন্তু যে একটা গাছ বসানোর জন্যে যে একটা কিছু আবিষ্কার করবে সেটা কিন্তু কিছুই করছে না। মানে কিভাবে তাকে শেষ করবে মানে একটা গাছ থাকা মানে কতদিক থেকে তুই ছোট থেকে বড়ো পর্যন্ত মানে মরে যাওয়ার আগে পর্যন্ত দেখ ছোট থেকে তো সবকিছু দিচ্ছে ফল, মূল oxygen তোর পরিবেশ ভালো রাখছে ছায়া দিচ্ছে। তারপর last প্রয়োজন তো তোর মানে মোর যাওয়ার পরেও তোকে আসবাবপত্র দিচ্ছে সবকিছু দিচ্ছে আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ গাছ থেকে তো কতরকম ওষুধ পর্যন্ত তৈরী হয় রে মানে তাকে তো তোকে সবরকম ভাবে বাঁচিয়ে রাখছে তার সত্ত্বেও মানুষ এতটাই selfish হয়ে যাচ্ছে যে একটা গাছ লাগানোর কথা কেউ ভাবছে না সবাই শুধু কেটে যাচ্ছে।

হ্যাঁ, রে আগে সেরে যেত আমি নিজের দিদা দাদুকে দেখেছি ভাই কত রকমের কত গাছের কিছু জানতো মানে ওইযে আগেকার মানে প্রথাটা আর মানে এখানে, মানে কেউ যদি জানতো তো আগে বাড়ানোর খুব ভালো হতো মানে একটা ওষুধে যতটা মানুষের মানে ওষুধটা ভালো করে but কিছু কিছু ওষুধের তো তোর side effect তো থাকে না। কিন্তু গাছ দিয়ে তোর যে treatment টা হতো but ওতে তো কোনোরকম side effect থাকতো না পুরোটাই natural সেইজন্যে গাছের treatment টা না প্রচুর ভালো হতো মানে তোর শরীরে কোনোরকম মানে ক্ষতিকারক কিছু যাচ্ছে না যা হচ্ছে সব।

হ্যাঁ, রে একদম একদম তোর সাথে আমি পুরো একদম hundred percent agree করছি আমি আমার যতটা বন্ধু বান্ধবকে পারি তাদেরকে convince করে নিয়ে আসবো তারপরে তোর, আমাদের friend circle টা জানিসই তো মানে তোদের সাথে যখনই ছিলাম তারপর এদিকে আমাদের ছেলেদের যে group টা আছে ওখানেও সবাই মোটামুটি আমাদের মতো শিক্ষিতই ছেলে-মেয়ে সবাই বুঝবে i think সবাই আসবে বলেমনে হয় বুঝলি তো? একদম একদম একদম ঠিক কথা তুই আমার সাথে contact রাখিস আমি তোকে সবকিছুই জানিয়ে দেব। Welcome welcome formality দেখে বলতেই হবে তুই যেখানে thanks বললি। হম হম ঠিক আছে কাজ-বাজ করে নে আমাকে একটুখানি ইয়ে আমি তোকে text করে দেব ঠিক আছে কতজন আসছে না আসছে কিছুদিন পরে আমি সবাইকে জানিয়ে। আচ্ছা ঠিক আছে চলো টাটা।

সাহের ভাই কেমন আছো? এই চলছে কোন রকম ভালো কি করছো এখন? কি করবো বলো এখন এইতো হম বাড়ীতে আছি । এহ কেমন আছো? হুম ভালোই আছি তুমি ভালো আছো তো? হ্যাঁ, বেশ মোটামুটি ভালোই চলছে কেমন চলছে বলো?

তোমার সাইডে কি আছে ইয়ে আসছে

হ্যাঁ বাড়ির সব আহ হ্যাঁ বাড়ীর সব ভালোই আছে তোমার? হ্যাঁ আমারও সব ভালোই আছে। হাহ জ্বি এখন পড়াশুনা কদ্দুর কেমন কি চলছে? এইতো সামনে উচ্চ মাধ্যমিক দিলাম এখন First year এ ভর্তি হলাম এই কাল পরশু Exam হলো একটা তার দুই দিন আগে একটা হয়েছিলো এখন এহ দেব এইচ এস এইচ এস তাহলে দিয়েছো? হ্যাঁ সামনের বছর দিয়েছিলাম এই বছর First year ভর্তি হলাম আবার। ওহ আহ দেব তোমার এইচ এস এ উম তোমার কি কি সাবজেক্ট ছিলো? দর্শন আর রাষ্ট্র বিজ্ঞান আর ইতিহাস। উম ওহ হ্যা তো তোমার সব জায়গায় কোন সাবজেক্ট টা পড়তে ভালো লাগে? আমার সংস্কৃত সংস্কৃত ছিলো একটা ওটাতে আমি সব থেকে বেশি নাম্বার পেয়েছিলাম Ninety two Ninety two বাহ ভালোতো । এহ তুমিতো এই Exam টা তোমাদের এই করোনার সময় হয়েছিলোতো হ্যাঁ Home center এ হয়েছিলো বলেই তো বেশি করে পেয়েছিলাম আরো আমি হচ্ছে তাই মানে কি বলবো আমি আমি তো এখন থার্ড ইয়ারে পড়ছি তোমার তুমি তো পাস করছে মানে কি ভাবছো তুমি এইস এস দেওয়ার পড়ে তুমি এমনি ইয়ে করবা মানি পাসকোর্স নাহ অনার্স নিবা ভাবছো। অনার্স নিয়ে তো পাসকোর্সেই ভর্তি হয়ে গেছি একটা Exam দিয়ে দিলাম । ওহ আচ্ছা । আহ আর তোমার এইস এচ এ তোমার কত Percentage ছিলো মানে একদম টোটাল। ওই Eighty something

আচ্ছা আমার তো কেবলই ফার্স্ট সেম চলছে Exam চলছে First year এ সেকেন্ড সময় হবে তখন আবার Second year এ হবে ওইদিকে সব ভালো আছে তো মানি সব বাড়ির সবাই? হ্যাঁ সব ভালো আছে ।

নাহ আমি এখন সেরকম কিছু ভাবিনি যেখানে আমি এখন কাজ করছি তার জন্য সময় পাচ্ছিনা তাই এখন আর অনার্স নিয়েও পড়া শু ভাবিনি হ্যাঁ, সেটাই এবার কি বলোতো, এইবার তো আর পাস কোর্স তোমার ঠিক আছে এইবার জানো তো মানে তুমি কাজ করবা বলতে গেলে কি কাজ করছো এখন

পাস কোর্সে কোন রকম করছি সেটাই তো কোম্পানিটা কোথায় পরে বলোতো কোথায় আছে? এইতো তোমার রামপুর হাটে যে bus stand টা আছে

বাস স্ট্যান্ড থেকে একটি আছে যে এক্সেস ব্যাংক এর মানে এই ব্যাংক টা ও আছে ওইখানে মানে উপর তালায় ব্যাংক নিচের তালায় তো সে ওইটার সামনে ওই যে তোমার ঐ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে তোমার আহ কি বলবো তোমার এক্সেস ব্যাংকটা আছে ওর সাইডে দেখবা ডান সাইডে একটা আছে যে চারতালা বিল্ডিং আছে তাহলে ঐটাই নাকি। হ্যাঁ সামনে সামনে যে চারতালা বিল্ডিংটা আছে হ্যাঁ, তো তুমি ঠিকই বলেছো বুঝলা মানে কি বলোতো তো তোমার যদি অনার্স তুমি নিতানা আমি তো জানিই ধরো আমি পড়াশুনা করলাম বা এখনো চলছে আহ তো তুমি ঠিকই বলেছো যে আহ অনার্স নিয়ে কিন্তু ওইসব জিনিস মানে মানে একটু পব প্রবলেম কি ধরো অনেকটা প্রবলেম আছে তোমার পড়াশুনার গা মানে পড়াশুনা ঠিকঠাক হবেনা প্লাস তুমি যদি ওইটায় যাও মানি সময় দিতে পারবানা। সেটার জন্যই তো আরো অনার্স এর দিকে গেলাম নাহ । পাসকোর্সেই করি এখন তখন অন্য সময় দেখা যাবে কিছু করার হুম হুম এখন কি জানতো ওই এখন সত্যি কথা বলতে মানে কি বলবো পড়াশুনার যা অবস্থা হয়ে গেছে বুঝলা এখন ধরো হয়তো এখন মানে চাকরি পাওয়া খুব মুসকিল বুঝলা মানে কেনো বলতো এইবার ধরো হয়তো তুমি আহ ভালো পড়াশুনা করছো ঠিক আছে তো দেখবা ধরো হয়তো তুমি ভালো পড়াশুনা করছো তো আমার ধরো টাকা আছে আমি কি করছি এহ ধরো তোমার জায়গাটা ধরো আমি নাম দিয়ে দিচ্ছি বা এইরকম টাকা পয়সা দিয়ে একটা চাকরি করে নিচ্ছি ব্যাস যে ভালো পড়ছে সে কিন্তু বেকার হয়ে গেলো।

তার জন্যই তো আরো দেখলাম যে হ্যাঁ পড়েও কোন লাভ থাকছেনা এখন টাকা না থাকলে বেকার পড়েও এখন টাকা দিতেই হচ্ছে । হুম সেটাই তো এখন কি করবো বলো আমিও ভেবেছিলাম মানে কি সবাই বলতো আহ তো যে অনার্স করছি তো ভালো বেশ ভালো ভাবে পড় তো আমি যা দেখছি মানে যা হচ্ছে বললা সব আহ তো এক চাকরি করা খুব মুশকিল বুঝলা তো আমিও ভাবছি যে Graduation টা কমপ্লিট করি এই দিয়ে দেব তোমার মতো আমি একটা কাজ করবো ভাবছি বুঝলা এইবার বড় হচ্ছি তো এইবার ধরো বাড়ির এহ অসুবিধা বুঝলা। আর বলছে তুই ও বড় হচ্ছিস এইবার একটা কিছুতো কর এইরকম।

অনেক চাপ বুঝলা মানে কি বলবো তোমাকে এই দেখো তুমিও বিশ্বাস করবেনা আমার এই আমার thirs year চলছে তো Third year তোমার Third year তোমার আমার একটা চলছে তো আমি Exam দিয়ে এলাম মল্লার পুরে। এতো মানি কি বলবো এতো মানে মানে কঠিন ব্যাপার রে অনেক চাপ জানো আমার এই পরীক্ষাটা অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমাদের এখন কোন কড়াকড়ি করে নি কারন এইটা তো এইরকম Mock test হলো দশ নম্বরের এক্সাম ছিলো । এইবার হবে যেটা বোল মনে হয় বোল পুরেই হবে সেটা একটু Hard কঠিন হতে পারে মানে কি বলবো আমি তো ভেবেছিলাম যে করোনার পরে আমিতো First time পরীক্ষা দিচ্ছি মানে কলেজে উঠলাম তো কলেজে উঠে তোমার First year second year তোমার আমি এমনি Online এ দিলাম যে করোনার জন্য যে বন্ধ ছিলো নাহ এহ তো আমি এটা ধরো এই দুটো দুটো স দুটো ইয়ার আমি তোমার এমনি অনলাইনে দিলাম তো এইবার ধরো অফলাইনে একটা সেম দিয়েছি আর একটা সেম বাকি আছে তো আমি তো ভাবলাম একটু মানে সহজ হবে তা মানে কি বলবো তবুও হচ্ছে একদম মনে হচ্ছে চাকরির পরীক্ষা নিচ্ছে এমন ভাবে গার্ড দিচ্ছে। হ্যাঁ corona এর জন্যই তো আমরা প্রথমে পড়িনি তখন তো সে না পড়েই পাশ হয়ে গেছি এখনতো মানে এখনো ভয় বেশি লাগছে online হবে পরীক্ষাটা, কিন্তু online হলো নাহ তাই জন্যে আবার পড়তে হচ্ছে। সেটাই মানি কি বলবো মানে ধরো আমি যখন HS পড়ি বুঝলা তখন ধরো আমার মানে মুখস্ত বিদ্যাটা এতোটাই ছিলো কি বলবো একদম Question সত্যি মানে এক একটা নোট কি জানতো তোমার একটা নোট ধরো দশ নম্বরের হলে কমছে কম তিন চার পাতা হয় তাইতো

হ্যাঁ হ্যাঁ সব বুঝতেই পারছি। হ্যাঁ হ্যাঁ এতো এইবার ধরো এইবার হঠাৎ করে এইভাবে অফলাইনে পরীক্ষা দিলাম এইবার একটু মানে কি মুখস্ত বিদ্যা একদম হারিয়েই গেছে মানে একটা নোট মুখস্ত করতে মানে কি বলবো মানে একদম সেই কঠিন কষ্ট হচ্ছে এখন এমন পরিস্থিতি হয়ে এমন পরিস্থিতি মানে মন ঐদিকে যাচ্ছেই নাহ যে হ্যাঁ এইটা মুখস্ত করতে হবে হ্যাঁ সেটাই তো আমি ভাবছি যে কষ্ট করে যাই হোক মানে এহ আমি এইটা Graduation টা কমপ্লিট করি তারপরে তখন ভাবছি যে তোমার মত একটা কাজ করবো বুঝলা নাহলে হবে নাহ মানে এইভাবে চাকরি করার আশায় থাকলে কি বলোতো সেই। এহ সময়কে সময় নষ্ট plus তোমার মানে বুঝতে পারছো কেমন। টাকা না থাকলে বেকার ও লোভ করে লাভ নাই কমছে কম এখন তো হবেই নাহ হ্যাঁ সেটাই তো আমাকে বললো বাড়িতে যে হ্যাঁ কষ্ট করে এইটা কর, আর আমার কি বলোতো আর আমি Graduation কমপ্লিট করছি এই কারনে দেখো যদি কোন তোমার যে কোম্পানিতে কাজ করছো নাহ। এই এইবার ধরো হয়তো মানে Qualification science চাওয়া হবে তো আমার কিন্তু দেখো মাধ্যমিক আছে আহ এইচ এস আছে তোমার Graduation আছে মানে যদি কোম্পানির কাজ হয় যেকোন কাজ দেখবা Qualification দেখবা বলেনা যে Graduation কম মানে পাস হলে বা কম্পিউটার সার্টিফিকেট থাকলে মানে এইরকম থাকলে এটি পাওয়া যায় তো তার জন্য কষ্ট করে হোক মানে এই মানে তোমার Graduation আমরা কমপ্লিট করি

সেটাই সেটাই এছাড়া আমার ধরো আছে একটা আমার হ্যাঁ আমি তোমার হাতে মানি তোমাদের মানি তোমার মত একটা কোম্পানিতে ডুকবো এই কারনেই বলছি আহ কারন আমার ধরো একটা কম্পিউটার সার্টিফিকেট আছে মানে একটা ডিপ্লোমা করেছিলাম তো আমার একটা সার্টিফিকেট আছে তো আশা করি মানে হয়ে যাবে বলো যদি আমি যাই তাহলে যদি কোন অফার আসে হ্যাঁ তুমি যখন Graduation টা করছো এখন তো আর বেশি দিন বাকি নেই গেলেই তোমার হয়ে যাবে। তো আমাকে একটা দাদা বলছিলো জানো মানে কি বলতো আমার একটা দাদা তোমার যে বলেনা সে মুখেশ আম্বানি যে Reliance company নাকি Owner একটা

হ্যাঁ তো ওইখানে বলছে যে মানে আমার দাদাটা তোমার আমার মতন ই পড়াশুনা করেছিলো তোমার Graduation কমপ্লিট করেছিলো তো দিয়ে অ ঐখানে ডুকে গেছে মানে Interview হয়েছিলো সব কিছু হয়েছিলো তো ও পাশ হয়ে গেলো তো এখন আর বেতন তোমার প্রায় পনেরো থেকে ষোল হাজার টাকা তো আমাকে বলছে তাহলে তুই ভালো ভাবে পড়াশুনাটা কর বা শুধু Graduation সার্টিফিকেট সার্টিফিকেট টা তো মানে নিয়ে নেয় তারপরে তখন তোকে আমি দেখছি তো আমি এইভাবে একটা Preparation নিয়েছি যে ওইটাতে করবো আমি মানে যেটাতে করছে যে আমার দাদা